ছবিটিতে একটি শোপিস দেখানো হয়েছে।

ছবিটি একটি ঘরের বাইরের ছবি।

তারপাশে একটি ঘড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি রাস্তার ছবি।

এখানে চারটি প্লেটের রং সাদা রয়েছে।

চারটি প্লেটের মধ্যে দুটি প্লেটে কিছু খাওয়ার বারা রয়েছে।

এই ছবিটি একটি ঘরের ভেতরের ছবি।

ছেলেটির পড়নে একটি নীল রঙের টি শার্ট রয়েছে।

এই ছবিটি একটি ঘরের বাইরের ছবি।

বিল্ডিং -টির রঙ এখানে সাদা লাল রয়েছে।

চারিপাশে শোপিস -গুলির মধ্যে কাঁস দেওয়া রয়েছে।

মেঝেতে একটি লাল রঙের কার্পেট পাতা রয়েছে।

লোকটির হাতে একটি পেন রয়েছে।

তার পাশাপাশি এখানে বইগুলি পরপর সাজানো রইছে।

ছবিটিতে বাধাকপিগুলি পরপর সাজানো রয়েছে।

ছবিটির মধ্যে একটি টি_ভি দেখা যাচ্ছে।